মেঝের মধ্যে আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি।

এখানে সাদা কালারের একটি সুইস বোর্ড দেখতে পাচ্ছি।

দেওয়ালটির রং সাদা কালার করা।

একটি টেবিল -এর মধ্যে তিনটে জলের বোতল রয়েছে।

ছবিটিতে আমরা একটি পূজার মন্ডপ দেখতে পাচ্ছি।

এখানে একটি ল্যাপটপ দেখা যাচ্ছে।

উপরে সিলিং -এ ফ্যান লাগানো আছে।

তাকের মধ্যে কিছু জলের বোতল রাখা হয়েছে।

রাস্তার ধারের দোকানগুলো সব বন্ধ।

একটি টেবিল -এর মধ্যে লাল কালার -এর বেলুন সাজানো রয়েছে।

টেবিলটির উপরে একটি সুন্দর কেক রয়েছে।

পিছনের দেওয়ালটিও লাল সাদা বেলুন দিয়ে সাজানো।

টিনগুলো থাক থাক করে সাজানো আছে।

টিন রাখার জন্য কাঠের তৈরি তাক বানানো হয়েছে।

রুমটিতে নীল কালার -এর দুটো বড়ো পোস্টার লাগানো আছে।

বাচ্চাটি গাছের মধ্যে উঠে গাসকে ধরে আছে।

এখানে আমরা কম্পিউটার দেখতে পাচ্ছি।

কয়েকটি পাকা কলার ঝুঁকি দেখা যাচ্ছে।

একটি বেঞ্চ -এর মধ্যে জলের বোতল রয়েছে।

আমরা এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি।

প্রত্যেকটি লোকের হাতে একটি করে ব্যাট আছে।

লোকগুলোর সামোনে দুটি টেবিল রাখা আছে।

টেবিল -এর উপর কিছু খাতা কাগজ দেখা যাচ্ছে।

টেবিলে দুটো সেনিটাইজার -এর বোতল রয়েছে।

আমরা এখানে কতগুলি ছাত্রকে দেখতে পাচ্ছি।

এখানে দুটো চেয়ার দেখা যাচ্ছে।

মেঝেতে একটি গাছের টব রয়েছে।

উপরের সিলিং -টা সাদা কালার -এর রং করা।

এখানে সাদা ও লাল কালারের দুটো ট্রাক রয়েছে।

লাল ট্রাক -টির উপরে নীল ও কমলা কালারের প্লাস্টিক দেওয়া।

পাশে লাল গোলাপ ফুলের মতো খাবার সাজানো আছে।

ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

দোকানটির মধ্যে অনেক ধরনের পেন্টিং রয়েছে।

এখানে অনেক সবুজ গাসপালা রয়েছে।

বাড়িটির সামোনে অনেক গাছের টপ রয়েছে।

কয়েকটি লোকের মাথায় গামছা বাঁধানো আছে।

পাশে একটি হলুদ কালার -এর বাড়ি দেখা যাচ্ছে।

একটি বাস -এর সামোনে বাইক দেখা যাচ্ছে।

বাংলোটির দেওয়াল বেয়ে একটি পাইপ রয়েছে।

বিল্ডিংটির মধ্যে অনেক কয়েকটি ফ্যান রয়েছে।

একটি লোকের অর্ধেক অংশ দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে কয়েকজন বাচ্চা ও লোককে দেখা যাচ্ছে।

ইস্কুল ঘরের চালগুলো টিন -এর তৈরি।

ছবিটিতে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি।